খুবই টাটকা ফল সব রয়েছে। বেদনা কমলা কলা আপেল এবং খেজুর। ফল কিন্তু মানুষের শরীরে খুবই প্রয়োজন এবং উপকারী।

তেল তৈরি করতে সাহায্য করে।

এটা মনে হচ্ছে দেখে --

দক্ষিণ ভারতের নিত্য কলা।

এবং যেসব পুস্তকপ্রেমী এই লাইব্রেরি তে পড়তে যায়। নানাধরণের গল্প উপন্যাস অবলম্বনে --

তার চিকিৎসা ঠিক মতো করে সুস্থ্য করে সকলকে বাড়ি ফেরায়।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি সুন্দর ষ্টল । এখানে চা বা কফি বিক্রি হয়। তার সাথে রয়েছে নানারকমের বিস্কুট কেক পাউরুটি।

এখানে দেখতে পাচ্ছি একটি যোগা যোগাসনের মাঠ। আর এই যোগটির নাম হচ্ছে কিরীটি যোগা। এখানে অনেক মেয়েই আসে তাদের শরীর চর্চার জন্য।

পার্সেন্টেজে হিসাবে সবাই পেয়ে থাকে এই সুদ প্রত্যেক মানুষেরই উপকারে লা--

এখানে দেখতে পাচ্ছি তিনটে কচ্ছপ রয়েছে।

কচ্ছপগুলো দেখতে খুবই সুন্দর। এরা বেশিরভাগ জলেই থাকে। কচ্ছপের মাংস এবং ডিম্ খুবই সুস্বাদু খাদ্য।

সাইকেল গুলি সব গুলোই নতুন এবং প্যাকেট এ পাকিং করা।

উপবাস করে ছট মাইয়ার পুজো করছে। এটি সাধারণত সূর্য দেবের পুজোই বলা হয়। এটি কালী পুজোর পর অনুষ্ঠিত হয় এই পুজো।

এই আলো দিয়ে সজ্জিত করা হয় বাড়িঘর। কারণ কার্তিক মাস হচ্ছে দামোদর মাস।

গ্যালাক্সি কোম্পানির জিও কোম্পানির --

গোটা দশটা মিস্তিরি রয়েছে। এই মিস্তিরিরা খুবই পরিশ্রম করে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটি সুন্দর ময়ূর।

ট্রেন গুলি যাতায়াতের সুবিধার জন্য--

একটি সুন্দর স্টেশন । এই স্টেশন এ --

ও সব মায়েরা বা বাবারা বাচ্চাগুলোকে নিয়ে যায় বিকালে। তাদের বেড়ানোর জায়গা এবং খেলাধুলা করার উপযোগী স্থান।

খেলার মাধ্যমে বাচ্চাদের শরীর ও মন ভালো থাকে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি সবুজ রঙের একটি --

সরকারি কাজকর্ম হয় এবং অনেকেই।

টমেটো তুলে এনে এক জায়গায় --

পেস্ট করে সস করা হয়। এবং এই সস বাচ্চাদের খুবই প্রিয় খাদ্য । যেকোনো খাবারের সঙ্গে এই সস --

এখানে একটি সুন্দর নেতাজির স্ট্যাচু দাঁড়িয়ে আছে। নেতাজি সুভাষ চন্দ্র বোস দেশের স্বাধীনতা প্রথম।